করা আছে দেখতে পাচ্ছি ক্যান্টিন -এর দেয়ালটা সাদা রঙ করা আছে দেখতে পাচ্ছি অ্যাঁ জানলা গুলো জানলা দরজা দেখতে পাচ্ছি জানলা দরজা গুলো কালো রঙ করা আছে দেখতে পাচ্ছি ।

অ্যা জলের পা--পাশে একটি পাড় দেখতে পাচ্ছি পাড়টা সবুজ রঙের দেখতে পাচ্ছি পাড়ের ওপর অনেক ছোটছোট গাছপালা দেখতে পাচ্ছি গাছপালার পাশে একটা অ্যাঁ বড় পাহাড় রয়েছে দেখতে পাচ্ছি।

র- রঙের একটা অ্যাঁ ঢিপি রয়েছে দেখতে পাচ্ছি ঢিপির ওপর একটা সবুজ তিরপলে অনেক ছোট ছোট মাছ রয়েছে দেখতে পাচ্ছি।

দোকানে অনেকে জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছি। জেরক্স এর দোকান রয়েছে দেখতে পাচ্ছি। একটা রাস্তা অ্যাঁ রাস্তা দেখতে পাচ্ছি। রাস্তায় একটা বাইক চলছে দেখতে পাচ্ছি। একটা ঠ্যালা গাড়ি রয়েছে।

গাছের ডালটা অনেক বড় দেখতে পাচ্ছি গাছে একটা গুড়ি রয়েছে দেখতে পাচ্ছি সামনে আকাশ টা টা আকাশটা কালো মেঘে ঢেকে গেছে দেখতে পাচ্ছি এ দূরে একটা ঢিবি রয়েছে দেখতে পাচ্ছি।